একটি সার্ভেসিং সেন্টার দেখা যাচ্ছে সার্ভিসিং সেন্টারটিতে একটি গাড়ির সম্মুখ দিক দেখা যাচ্ছে।

সার্ভিসিং সেন্টারটিতে কিছু বৈদ্যুতিক সরঞ্জাম দেখা যাচ্ছে।

একটি ইলেকট্রনিক দোকান দেখা যাচ্ছে দোকানটির ভিতরে ফ্রিজ ওয়াশিং মেশিন এগুলো দেখা যাচ্ছে।

দোকাটির সম্মুখে অভিষেক লেখা হয়েছে দেখা যাচ্ছে।

পিসনদিকে অনেকগুলা জল নেমে আচে দেখা যাচ্ছে।

কাঠ সামগ্রী গুলোর সম্মুখে কিছু নীল রংয়ের ফাঁকা জায়গা দেখা যাচ্ছে।

অনুষ্ঠানটিতে বিভিন্ন রঙ্গের বেলুন টাঙ্গানো রয়েছে।

একটি কুলা জায়গা কয়েকটি বাস খাড়া রয়েচে।

এখানে একটি গর দেখা যাচ্ছে ঘরটির সম্মুখে কোহিনুর গ্লাস সেন্টার লেখা একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে।

ঘরটির দুই পাশে সবুজ গাছপালা দেখা যাচ্ছে।

একটি ফার্মেসি দেখা যাচ্ছে ফার্মেসিতে খুব সুন্দর ভাবে তারিয়া লাগানো দেখা যাচ্ছে।

ট্রেনটির উপরে খোলা আকাশ দেখা যাচ্ছে।

দোকানটির সম্মুখে সেবা কম্পিউটার লেখা একটি বোর্ড টাঙ্গানো রয়েছে।

শোরুমটির মধ্যে পালট্রা প্লে প্ল্যাটিনা এইগুলা বাইক দেখা যায়।

দোকানটির বিতরে লাইট জ্বলতে দেখা যাচ্ছে।

একটি বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিংটির বাহিরে-এর দেওয়াল করা দেখা যাচ্ছে।

একটি পার্ক দেখা যাচ্ছে পার্কটির ভিতরে ফ্ল্যাগ টাঙ্গানো রয়েছে।

স্কুলটির আশপাশে কিসু গাসপালা দেখা যাচ্ছে।

পিছন দিকে একটি লাল চেয়ার রাখা রয়েছে দেখা যাচ্ছে।

দোকানটির ভিতরে অনেকগুলা রং রাখা রয়েছে তারিয়ার মধ্যে।

রংগুলা বিশেষ করে নেরোলাক কোম্পানির দেখা যাচ্ছে।

ইস্কুলটির প্রবেশপথে একটি সাইনবোর্ড লাগানো রয়েছে দেখা যাচ্ছে।

এটি একটি জে_সি_বি শোরুম মনে হচ্ছে।

আ এটার সম্মুখে বেলুন সাজানো রয়েসে।